রাস্তায় গেলে দেখা যাচ্ছে আর রাস্তা দেখা যাচ্ছে রাস্তাটা অনেক ফাঁকা আর এখানে বসার জায়গা দিয়েছে ডাস্টবিন দিয়ে দিয়েছে অনেক-

আর হু উ-উ ধূপকাঠির প্যাকেট দেখা যা--

এটা উহ-হ কিছু ইয়ের জন্য বাইরে লোক অনেক লোককে দেখা যা--

আর- এখানে দুটো গাছ দুটো গাছের মাঝখানে বাচ্চারা দাঁড়িয়ে আছে গাছপালা দেখা যাচ্ছে মাঠ ঘাট দেখা যাচ্ছে কিছু- উ- বাচ্চাটা সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে তার পোজ নিয়ে নিজস্ব--

পিছনে একটা বিল্ডিং আছে এখানে লাল কালার সাদা কালার দিয়ে বিল্ডিংটা আর সামনে অনেক লোক।

আর এখানে গেটটা আছে। গেটটা অনেক ফুল দিয়ে সাজানো।

আর উম- সামনে অনেক কিছু শুধু এ.টি.এম. টা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না সঠিক বাদ বাকি বদলা--

সাদা আর নীল কালারে করা এই পাশে হচ্ছে স-আব কিছু হালকা।

বাড়ির মত দেখা যাচ্ছে। লোকটা ওখানে হাঁটছে। যাচ্ছে সেখানে।

এখানে বিল্ডিং টা দেখা যাচ্ছে। সম্ভবত--

আর গাছগুলি দেখা যাচ্ছে ও বাড়ি গুলো দেখা যাচ্ছে। আকাশ দেখা যাচ্ছে নদী দেখা যাচ্ছে।

অ এখানে একটা লোক বসে আছে এখানে নদীর ইয়ের মত বসে আছে।